এবং অনেক মানুষ দেখা যাচ্ছে।

এবং প্লাটফর্ম -এর মধ্যেও অনেক গুলা মানু-ষ দেখা যাচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে ।

এখানে দেখা যাচ্ছে।

ঢালাই হওয়ার মুখে মানে ঢালাই এর কাজ এখনো হয়নি এ না অনেক --

এবং পেট্রল পাম্প -এ অনেক বড়ো । অনেকগুলো লাইট লাগানো আছে এবং পেট্রল পাম্প এর সামনে অনেকগুলো --